দোকানের ভেতর একটা ড্রাম দেখতে পারছি ড্রামটি নীল রঙের।

বিল্ডিংয়ের সামনে বড় মাঠ দেখতে পারছি দুটো বাইক দেখতে পারছি ।

পাহাড়ে অনেক ছোট ছোট পাথর রয়েছে একটা টাওয়ার রয়েছে।

আমি এখানে একটি মনোরম পরিবেশ দেখতে পারছি।

চারপাশে অনেক গাছপালা রয়েছে একটা ব্রিজ দেখতে পারছি।

রুমটিতে একটি আনলা দেখতে পারছি বিছানা ও বালিশ রয়েছে।

আমি এখানে একটি মসজিদ দেখতে পারছি মসজিদের ভেতর কয়েকজন মানুষ আছে।